গেট -এর সামনে ছোট একটি গাছ দেখা যাচ্ছে পেছনে কয়েকটি বড় গাছ আছে।

সামনে কতগুলো বই খাতা রাখা আছে .

এটা একটা দোকানের ছবি যেখানে সামনে লেখা আছে প্রীতম সেনিটারীস হে-হার্ডওয়ার .

মাঝখানে একটা অংশে কিছু ছেলে লাইন করে দাঁড়িয়ে রয়েছে .

এখানে একটা মন্দির সাজানো রয়েছে যেখানে অনেকগুলো সামনে বেলুন রয়েছে.

ফুটকিগুলো বিভিন্ন জায়গায় সাজানো রয়েছে এবং দোকানে দুজন লোক বসে রয়েছে.

এটা একটা দোকানের ছবি যেখানে সামনে লেখা আছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড .

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের গায়ে অনেকগুলো টি_ভি লাগানো আছে।

কয়েকটা অনেকগুলো স্পার্স দেখা যাচ্ছে।

সামনে একটি চেয়ার আছে এবং নীচে কয়েকটি জিনিস রাখা আছে.

বাড়িটির একটি সাইট সবুজ রং.

এখানে একটা শেড দেওয়া ঘর দেখা যাচ্ছে যেখানে দুটো থাম দেখা যাচ্ছে যেটার নীচে নীল রঙ করা .